এখানে দুটি বাড়ি দেখা যাচ্ছে একটি বাড়ির রং--

এখানে একটা মাঠ দেখা যাচ্ছে মাঠের সামনে একটা গ্রিল দেখা যাচ্ছে গ্রিলের ভিতরে একটা বৌ আছে তা একটা কাপড় পরে আর একটা লাল কালার ব্লাউজ পরে।

এবং এখানে একটি চেয়ার দুটি চেয়ার রাখা আছে এবং চেয়ার -এর ঠিক পাশে।

চাল আটা ময়দার বস্তা সাজানো আছে এবং দোকানের সামনে--

একটি রাস্তা আছে রাস্তায় অনেক গুলি গাড়ি আছে এবং রাস্তার সামনে--

এখানে একটি ঝিল আছে । ঝিলের ওপরে বড়ো একটি পুল করা আছে।